এটা একটা কোন ডান্স ক্লাব বা য়োগা ক্লাব হতে পারে।

এখানে অনেক লোক আসা যাওয়া করছে।

পেট্রোল পাম্পের -এর এক সাইডে -এ কিছু গাছ লাগানো আছে।

এখানে বড়ো বড়ো কিছু বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে বড়ো বড়ো গাছপালাও রয়েছে।

আমি এখানে একটি ঘর দেখতে পারছি ঘরটা দেখে মনে হচ্ছে এটি একটি সেলুন ।